এটিকে দেখে মনে হচ্ছে একটি কোম্পানি কোম্পানি -র পাশাপাশি কিছু গাছপালা রয়েছে ভেতরে একজন মানুষ দেখা যাচ্ছে।

এটি একটি হাসপাতাল. হাসপাতালের কাছাকাছি-ই কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছে ।একজন মানুষ হলুদ ড্রেস হলুদ জামা পরে ভেতরে ঢুকছে।

এটি একটি কোম্পানি । কোম্পানি এর ভেতরে কিছু কাজ চলছে। অনেক রকমের জিনিস সরঞ্জাম রয়েছে। কোম্পানিটি দেখে মনে হচ্ছে খুব বড় কোম্পানি।